এটি একটি বিবেকানন্দের মূর্তি।

মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় ।

গড়িয়াহাট এবং এখানে বিভিন্ন ধরণের ছোট ছোট দোকান আছে।

এখানে এসে ছেলেরা নিজেদের বডি বানায় এবং মেয়েরা নিজেদের সেপ তৈরী করে।

ওইখানে একটি বড়ো তালগাছ ও তালগাছ রয়েছে এবং এখানে একটি বড়ো একটি গাছও রয়েছে যেটি যেই গাছটি ভীষণ ঝাঁকড়া।

এবং এখানে একটি এম্বুলেন্স -ও রয়েছে যে এম্বুলেন্স -টি করে --

এবং মা দুর্গার পাশে রয়েছে লক্ষী সরস্বতী কার্তিক গণেশ।